স্টেজটি পুরো ফুল দিয়ে সাজানো।

হাইওয়ের মধ্যে অনেকগুলো দার গাড়ি দাঁড়িয়ে আছে।

পাথর রয়েছে ছোট ছোট বড়।

একটি বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো লোক কাজ করছে।

হলুদ কালারের হেলমেট দেখা যাচ্ছে।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি ঘরটি টিনের।

এবং দুটো চেয়ার দেখতে পাচ্ছি।

জিমের মধ্যে অনেকগুলো জিমের যন্ত্র রয়েছে।